তা তুমি বললে যখন ইয়েটা উম movie তার নাম, আমি একবার দেখব হ্যাঁ অবশ্যই দেখো একবার

যেরকম ভালো বাসা ভালো বাসা, এই যে

movie গুলো উঠেছিল শ্রাবন্তী

ওই movie টা আমি internet এ এত search করছি, internet এ পাওয়া যাচ্ছে না, এবার অ্যাঁমানে net এর ওটা দেখতে গেলে আবার বল~ পয়েশা কাটবে বলছে, টা সেই জন্য পয়েশা কাটবে বলে আর দেখছি না

হ্যাঁ এরকম মানে ওই বইটাই একমাত্র দেখলাম যে সব মুভি মোটামুটি search করলে দিয়েদিচ্ছে, কিন্তু ওই movie টা, দিচ্ছে না

একটা অ্যাঁ movie হাঁসি খুশি সব রকম মিলিয়ে মিশিয়ে এই movie টা আমার খুব ভালো লেগে ছিল দেখতে গান বল বা ওই others সব কিছু মিলিয়ে ঝু~ ঝুলিয়ে মানে খুব ভালো লেগেছিল এর অভিনেতা যেন কে ছিল বেশ? আ শ্রাবন্তী আর হিরণ

এবার, এন তার পরে একটা new যেটা হয়েছে সে এক ই না এ হয়েছে, ঐটা খুব ভালো লেগেছে, মানে এক সময় ওটা খুব অ্যাঁ hit করেছে যেটা আমরা যেরকম দেখতে যাই না cinema hall এ খুব hit করেছিল গল্পটা আমি সুনেছিলাম মানে তো আমি আরো

মানে খুব ই ভালো লেগে ছিল, আমি তো মানে, যখন cassette DVD গুলো ছিল সেই সময় বাড়িতে এনে দেখা হয়েছে কিন্তু এখন তো আর DVD player অত এখন আর

যে আবার দেখব একটা জিনিস দেখতে ইচ্ছা করছে সেটা আর হয়ে ওঠে না, এবার net এ সেটা search করে দেখা যায়, মানে আমাদের দেখতে হয় এই movie টা উম মানে কিছুতেই কত search করছি কিছুতেই আসছে না হ্যাঁ তাই ভাবছি যে ভালো movie গুলো ঠিক মত পাওয়া জায়েনা

হ্যাঁ ওই সব language এর movie গুলো তো টাও রাখে কিন্তু টা একটু পেতে অসুবিধেই হয় সেটাও হতে পারে

তবে english movie কিছু কিছু fight movie গুলো গুলো আবার দেখতে খুব ভালো লাগে, মানে যে গুলো ladies রা করে ladies ফাইটার যেই movie গুলো হয় না

ওই movie গুলো খুব ভালো লাগে খুব interest লাগে দেখতে

ওপরও কিছটা depend করে খুব ভালো লাগে ওগুলো, enjoy করি

এই সবাই মিলে আড্ডা দিতে দিতে তখ~ মানে coffee, চপ মুড়ি তারপর পকোড়া এসব আছে এইসব মানে খেতে খেতে একটা আড্ডা ওই সব সময় তো সবাই busy সময় হয়ে উঠছে না তার মধ্যেখানে একটা ফাঁক টাইমে

বিশেষ করে যখন বৃষ্টি ফৃষ্টি হয় এই time গুলো সবাই মোটামুটি একসঙ্গে থাকা একসঙ্গে যে একটা movie দেখার আনন্দটা, মানে এটা

সত্যি যা বলেছ মানে আজকালকার দিনে জাম সব movie হয় সেসব তো family র দের সাথে বসে যে দেখব

হয়ে ওঠে না সঙ্গে মোবই দেখার মজাটাই আলাদা একদম, খুব সত্যি কথা বলেছো মানে এই মানে আমার producer যারা রয়েছেন কথা বলার যে এমন movie তৈরী করুন যাতে সবার সঙ্গে বাচ্চা থেকে বড় সবার সঙ্গে বসে দেখ যায় হম হম হম একদম একদম এটা আমি একমত এটাই মানে আমার বিশেষ অনুরোধ ওনাদের কাছে যে মাঝে মাঝে যখন phone এ কোনো comment এ বলে যে এটা কেমন লেগেছে বলুন তখন এটাই আমার বলতে ইচ্ছে করে যে আপনারা এমন movie তৈরি করুন যাতে সবার সামনে বসে দেখা যায়

আর কি তোমার আ এমনি মুভির সম্পর্কে আ আর কি মোটামুটি ধারণা রয়েছে

উদ্বুদ্ধ হই যে যে না এই character টা এই গল্পটা এইরকম ভাবে তার জীবনে এই ভাবেই হয়েছিল, মানে একটা inspiral

করতে পারব না আমিও পারব মানে একটা cinema র গল্প যেরকম মানে positively ও আছে সেখানে negative ও

হ্যাঁ তো negative টা তো ধর তোমার অনেক কিছু থাকতে পারে মানে আজকালকার ছোটদের কথা বলছি, ছোটরা তো ভালোর থেকে বেশি খারাপ টা আগে adopt করে তাই তো

তো মানে এ তাদেরকেও মানে বাবা-মা অভিভাবকদের কর্তব্য হয়েছে কি মানে তারা যে যা দেখছে সেটা ঠিক হচ্ছে না কি তাদের সন্তানদের ওপর কি প্রভাব ফেলছে সেটাও তাদের

তো বাচ্চা দের movie দেখতে মানে দিতেই ইচ্ছে করে না বাবা মায়েদের আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মায়েরা তাও একটা sunday sunday মত যে একটা movie ভালো দিয়েছে, বসে চল সবাই দেখি, আর এখন বাবা-মারা বলছে TV র থেকেই যাতে দুরে, TV খুললেই এমন কিছু movie আ picture বা উম যেটা বাচ্চা দের জন্য খুবই মানে ক্ষতিকর

যার জন্য মানুষ অনেকে বাধ্য হয়ে কি করছে TV ও এখন অ্যাঁ line off করে দিচ্ছে

মানে ছোট থেকে বাচ্চারা ভীষণ পাকা হয়ে যাচ্ছে

যেগুলো একটা সময় বলে না এঁচোড়ে পাকা যেটা হওয়া উচিত না

যেটা হওয়া একদমই উচিত না আজকের লাগছে যে কোন জিনিস যেমন একটা ফল গাছ লাগানোর পরে সেটা বড় হবে আস্তে আস্তে ফুল ধরবে ফল হবে তারপরে পাকবে উন সবকিছু একটা ধাপ by ধাপ বা step by step হওয়া উচিত সেটা বাচ্চাদের এখন সেটা হচ্ছে না সেটা আগেই অনেকটা এগিয়ে আসছে সেটাই মানে বাচ্চাদের মানে বাচ্চামূলক ছবি তো এখন করা বন্ধই হয়ে গেছে

হম মানে এখন হয়েই না তৈরী তাও মাঝখানে কয়েকটা এই যে cartoon টার্তুন ফুল রয়েছে ঐগুলো basic এ কয়েকটা movie দেখলাম বাচ্চা দের সঙ্গে বসে আমিও দেখেছি ওই দু একটা ভালো লেগেছে সবকটা তো ওই রকম না তবে cartoon গুলো বাচ্চাদের জন্য হ্যাঁ ভালো লাগে কিন্তু কিছু কিছু cartoon এমন দেখায় যে দেখাচ্ছে বাচ্চারা পড়াশোনা করছে না

টাই বেশি নিচ্ছে ভালোর থেকে মানে একদম ভালোটা তো নিচ্ছে না খারাপটাই বেশি হ্যাঁ সেটাই ওটাই বলছিলাম তারপরে দেখো আজকালকার যেরাম বিদ্যার্থীরা যেরকম মানে বিষয় পড়তে বিষয় যেগুলো পড়ে যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান যাই হোক

টা সেই সব রিলেটেড আ মুভিস ও তো মানে রয়েছে মানে আমাদের industry

তো আ সেই সব ধরনের মানে, ওই গুলো subject গুলো পড়তে আরো আকর্ষণ করে যদি তোলা যায় সেটা

TV র মাধ্যমেই কিন্তু আমরা সেগুলো

তারপরে যে কোন movie বল বা serial বল

দেখাচ্ছে একটা husband দুটো wife মানে এই ছাড়া কোনো story নেই

পারছে না এর থেকে বেশি আর কিছুই ভাবতে পারছে না

এই জিনিসটাও ঠিক ভালো লাগেনা, আর এই জন্য অনেক বাচ্চারা বড় যারা তারাও নষ্ট হয়ে যাচ্ছে করা আছে আরও একটা করে নিয়ে চলে আসছে। মানে মানুষের উম ভালোটা আরো কিছু নেবার নেওয়ার থেকে খারাপটাই যেন বেশি প্রকৃতির মধ্যে চলে আসছে হ্যাঁ আমিও এই জিনিসটা নিয়ে একমত বলতে পারো মানে মানুষ ভালো জিনিসটা শেখার আগে খারাপটাই আগে

এবার কিছু কিছু তার মধ্যে যারা একটু বোঝে, তারা একটু এগুলোকে avoid করে চলে

এইজন্য movie দেখা প্রায় আজ উঠেই যাচ্ছে

কিছু বছর আগের বললে আমি কিছু তাও বলতে পারব যে এটা ভালো বা এটা মন্দ এই কয়েকটা দেখার পর মানে movie দেখার ইচ্ছেটাই যেন চলে যাচ্ছে সত্যি, আমারও তাই তারপর আমি খুব recently মনে হয় একটা উম movie দেখছিলাম, ওটাও বাংলাই, মানে বাংলা পাল্ত্ফর্ম গুলো হয়না?

গুলো হ্যাঁ আসে তো ওইখানে একটা ওই ইন্দুবালা ভাতের hotel একটা বলে

movie, শুভশ্রী গাঙ্গুলী তার বেশ ভালই লাগলো, মানে, আমি তোমাকে সেটা suggest করতে পারি, তুমি সেটা দেখতে পারো সময় বুঝে আরকি তো গল্পটা হচ্ছে মানে ইন্দুবালাকে নিয়ে ইন্দু বলা হচ্ছে চরিত্রের নাম চরিত্রে হচ্ছে মানে বাংলাদেশের আর কি একটা চরিত্র তো তার ছোট বয়সে বিয়ে হয়ে যায়

বরটা ভালো ছিল না, আ বলতে পারো মানে drug addicted

হম তার সব~ তাকে কোনদিন বাড়ি আসতে দাওয়া হত না তাদের মানে, tradition তাই নাকি ওরকম ছিল বাড়ি আসতে দেওয়া মানে মানে যাবে না মেয়েদেরকে, মানে তখন কার দিনের মেয়েদের কে তো জানোই একটা মানে দাবিয়ে রাখা হত সব কিছু

তার ইচ্ছে অনিচ্ছাগুলোকে মানে প্রকাশ করতে দেয়া হতো না

তো তার যে ওই একার যে ওই struggle টা একা কিভাবে সে তার নিজের hotel খোলে সেই মানে সেই সময়, একটা মেয়ে হয়ে নিজের তাগিদেই একটা hotel খুলে নাচালানো even সেই hotel টা নাকি এখনো আছে, বুঝেছো তো মানে এটা একটা গল্প যে লিখেছিল প্রথমে তার নাম হচ্ছে কল্লোল লাহিড়ী

তো কল্লোল লাহিড়ীর লেখা গ~ গল্পটা বেশ সুন্দর আমার বেশ খুব ভালো লেগেছিল কারণ এটা মহিলা কেন্দ্রিক চরিত্র বুঝেছো তো

যায় এই movie টা suggest করতে পারি তুমি একবার দেখতে পরো ঠিক আছে সময় ফাঁকা হলে নিশ্চয়ই দেখব

হ্যাঁ হ্যাঁ, তো

ওয়ালাইকুম আসসালাম , কেমন আছেন? জি ভালো আছি তোমার কী খবর? আলহামদুলিল্লাহ আমি ভালো।

হুম বলুন। তোমার শরিল স্বাস্থ কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো আপনার? উম আলহামদুলিল্লাহ ভালো একটু সর্দি কাশি এইটুকুই। হুম যেই এখন সময়টা সর্দি কাশীরই এখন এই সময়টা , এই হবে স্বাবাভিক বিষয় হতে পারে। হ্যাঁ। তারপর ? কী আপনার শারীরিক সমস্যা কেমন এখন? শারীরিক অবস্থা? হম শারীরিক অবস্থা এখন আবার একটু ভালো তবুও আমাদের দেশে চিকিৎসাই একটু উন্নত না তো এইজন্য আরকি ওষুধ খেয়েও কাজ হয় না

এখন আমরা যেকোনো অসুখেই পরি না কেন আমাদের অসুস্থতা ভোগ করতে হয় বেশি ওষুধ খাওয়ার পরেও।

আমাদের বাংলাদেশে শার দেখা যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা একদমই মানে বলার loughing মতো না আরকি , স্বাভাবিক। হ্যাঁ আমাদের বাংলাদেশের চিকিৎসার অবস্থা একদম ই খারাপ আমাদের আসে পাশে যেসব hospital medical গুলা আছে সেখানে গেলেও উন্নত মানের চিকিৎসা পাওয়া যায় না উন্নত চিকিৎসার জন্য আমাদের Rajshahi যাইতে হয় কিংবা Dhaka যাইতে হয়। সেখানেও ভালোভাবে চিকিৎসা আমাদের পাওয়া যায়না আরকি না আমরা সেরকম পাই না বাংলাদেশে জি জি আপনার শারীরিক কী কোনো সমস্যা ? এমনিতে ওরকম কোনো সমস্যা নেই এখন ঐযে আপনার সাধারণ গেলে দেখাছি যে কত মানুষ বাইরে শুয়ে থাকে ভেতরে শুয়ে থাকে জায়গা পায় না সরকারি hospital এ গেলে। সেক্ষেত্রে উন্নত চিকিৎসা সেক্ষেত্রে এইটা পাওয়াটা আমাদের জন্য অনেক মুশকিল হয়ে দাড়ায় তো আমাদের দেশের থেকে India তে চিকিৎসা অনেক ভালো , ওখানে অনেক খরচও কম হয়। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের চিকিৎসাটা করতে গেলে আরকি খরচটা অনেক বেশি হয় কিন্তু আমাদের চিকিৎসা সেরকম ভালো করে না। আপনি কী আপনি কী মনে হয়?

হ্যাঁ তারপরে আমরা সরকারি medical এ

সরকারি medical এ আমি।

সরকারি medical এ যদি আমরা কখনো চিকিৎসার জন্য যাই মানে অনেক মানে চিকিৎসার জন্য অনেক নিয়ম কানুন আছে সেগুলো মানতে মানতেই আসলে দিন শেষ হয়ে যায়, এখানে গিয়ে ticket কাটো ওখানে line দাড়াও ওখানে serial ধরো এই ওষুধ টা হবে এটা হবে না এটা বাইরে থেকে নিয়ে আসা লাগবে এখন ফুরায়ে গেছে এদের মানে নানান রকম আরকি কাহিনী করে আরকি medical গুলোতে।